তো এখানে ফটোটায় দেখা যাচ্ছে একটা বাড়ি তৈরি হচ্ছে।

পাশে একটি মেয়ে তীরে দাঁড়িয়ে সে গাছ দুটি দেখছে ওপর দিয়ে নীল আকাশ।

একটা গাছ দেখা যাচ্ছে। আর ওপর দিয়ে নীল আকাশ।

আর নিচে আছে কিছু ঘাস। ওপর দিয়ে আকাশ বয়ে গেছে।

আর দুপাশ দিয়ে দিগন্ত রেখা।

টেবিল ফ্যান আছে। আর চারপাশটায় কিছু লাইট আছে।

কিছু গাছের ঝুড়ি নেমে আসছে।

এইখানে একটা কম্পিউটার আছে।

ব্যাংকটাকে গার্ড দিচ্ছে আর ভিতরে কিছু লাইট এক--

আর মন্দিরের সামনে দুটো বাইক ।

ওপরের দুটো লাইট দেখা যাচ্ছে একটা রড লাইট আ--

আর একটা নাগার চাল দেয়া বাড়ি আছে।

খুর দিয়ে নীল সাদা আকাশ বয়ে গেছে।

ঠেলে বসে আছে একটা ছেলে--

শার্ট পরে আছে আর নিচের গ্রাউন্ডটা রেড কালারের ।